in tutorial একটি সহজ php upload script বানানো শেখাবো
এটি upload dot php file আরো একটু উন্নত হবে
index dot php ব্যবহার করব ইউসারকে একটি form দিতে প্রধানত html code ব্যবহার করব যাতে সেটি we বিশেষ file জমা করতে পারে
upload dot php then এই file process করব কিছু তথ্য অর্জন করব যেমনকি name ধরণ সাইজ অস্থায়ী সঞ্চিত name এবং কোনো error বার্তা যদি পেয়ে থাকে
error সূচনার ব্যবহার এটি জানতে করতে পারি যে সেটি পাওয়া গেছে কি you
তারপর file process করছি এবং সেটি web server একটি নির্দিষ্ট ডিরেক্টরিতে সংরক্ষণ করব
in tutorial দ্বিতীয় অংশে আমি বলব যে কিভাবে নির্দিষ্ট file ধরণ যাচাই করে যাতে এটি file টাইপের থেকে রক্ষা করতে পারেন
আমরা we শিখব file file সাইজ কিভাবে যাচাই করে যাতে আপনার কাছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন file সাইজ থাকে
তাই এখানে uploaded named folder বানিয়েছি যাতে index এবং upload dot php files বানিয়েছি
একবার সেটি আপলোড হলে এখানে আমার files সঞ্চিত হচ্ছে
files আপলোড করা হলে শুরুতে সেটি web server একটি অস্থায়ী এলাকায় চলে যায় নাকি সেই folder
html for জন্য action form বানাতে have এটি করতে action form action রয়েছে এবং action নির্দিষ্ট action রয়েছে যা হল upload dot php এবং আমরা এখানে file বানিয়েছি
method the post রূপে set করেছি এর কারণ হল the get ভ্যারিয়েবলে সংরক্ষণ করার দরকার নেই
কেন কারণ নিরাপত্তার কারণে আমি চাই না যে website পাঠানো binary data user দেখুক
সেখানে get ভ্যারিয়েবলে একশ অক্ষরের সীমা রয়েছে
আপনার কাছে খুব ছোট file have যদি ডেটার শুধুমাত্র একশ bits থাকে
ঠিক আছে এখানে আরেকটি প্যারামিটার রয়েছে যা আপনি এর আগে শোনেন নি
এটি হল enctype encoding type যার means আমরা কিভাবে এটি encode করতে যাচ্ছি
এটি multipart হবে এবং আমাদের একটি ফরওয়ার্ড slash এবং তারপর এর form data প্রয়োজন
সংক্ষেপে in means আমরা in form ডেটার আকারে জমা করছিঅর্থাৎ binary dataশূণ্য এবং in যা আমি এখানে আগেই বলেছি
ঠিক আছে আমরা type পেয়েছি যাতে এটি এনকোড হতে যাচ্ছে আমরা এখানে form শেষ করব
আমার আমাদের file জন্য input হিসাবে কিছু elements প্রয়োজন
এই type কে file রূপে set করা হয়েছে এবং আমরা এটিকে বিশেষরূপে myfile বলবো
ঠিক আছেপ্যারাগ্রাফ এখানে শেষ হয় এবং তারপর আমাদের শুধু সাবমিট বোতামের প্রয়োজন
ঠিক আছে এখন এটি দেখি এটিকে বন্ধ করি
file upload এ টিপুন ohফিরে যাই inputআমি এখানে 2 u s লিখেছি
ফিরে যাই আপনি এখানে দেখতে পারেন আমরা input পেয়ে গেছি
এটি browse করতে পারি এখানে files রয়েছে যা upload করতে পারি
ঠিক আছেতাই এটি ব্যবহার করতে আরো বেশী বন্ধুত্বপূর্ণ বানাই
upload a file refresh করি এখানে একটি সুন্দর পৃষ্ঠা পেয়েছি
আমরা header পেয়েছি এবং এখানে file upload করার সম্ভাবনা পেয়েছি সাথে দরকার হলে নিজে থেকেও লিখতে পারি
এছাড়াও একটি upload বোতাম রয়েছে যা upload dot php জমা করে
upload dot php তে এই file প্রক্রিয়াকরণের একটি উপায় প্রয়োজন so আমাদের form থেকে জমা হয়েছে
the করার উপায় হল dollar underscore files এর ব্যবহার বাস্তবে the সঠিক নয়
আমরা শুধু we একটি উদাহরণ ইকো করে বলতে পারি যে এটি সঠিক নয়
that করে আপলোডে টিপলে আমরা শুধু array পেয়েছি কারণ that একটি অ্যারে
যেহেতু এটি মাল্টিডাইমেনশনাল অ্যারে বন্ধনীর প্রথম set আপলোড করা file name লিখব এবং input box name যা এখন থেকে এসেছেযা হল myfile
তাই এখানে myfile ব্যবহার করব এবং দ্বিতীয়টিতে and অনেক বৈশিষ্ট্য হতে পারে এবং সবচেয়ে সহজ এবং সরল হল file name
upload form এ ফিরে গিয়ে intro dot avi চয়ন করি এটি এখানে দেখানো হবে
আপলোডে টিপি এবং পরবর্তী পৃষ্ঠায় intro dot avi দেখি
এটি আমাদের upload dot php form দুঃখিত file
এটি এইভাবে ছিল এখন এটিকে একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করি
এরপর আমরা দেখব theআমি এটিকে এখন এখানে লিখবfile ধরণ
এটি হল dollar underscore files এবং reference myname ব্যবহার করব
এর ভিতরে type have এটি এই ধরনের বা এটি echo করব যাতে এটি দেখতে পারেন
এটি refresh re এটিকে send করুন এবং এখন এটি দেখুনmyfile
এটি resend করলে video slash avi দেখি আপনি এটি আগে হয়তো html এও দেখেছেন
উদাহরণস্বরূপএটি image slash png be image slash jpeg image slash bmp video slash avi এবং video slash mpeg be অন্য কোনো ফরম্যাট হতে পারে
এখন এখান থেকে দেখতে পারি at একটি avi file তাই at type we পেয়েছি
আমরা বলতে পারি type এগুলির সমান
এখন size দেখাচ্ছি সময় বাঁচাতে এই code copy করে এখানে paste করব এবং এই type the size এ বদলে the echo করব
আপনি দেখেন আপনার জমা করা file eproperty পাওয়া বেশ সহজ
এই পৃষ্ঠাটি refresh করে resend we টিপি এবং আমরা file সাইজ পেতে পারি
এখন আমরা এটিকে দশ লক্ষ বানাইদশ লক্ষ bytes বাস্তবে এক
দুঃখিত দশ লক্ষ bits এক megabyte হয় myfile আসলে এক mega byte
অতএব এখানে দশ লক্ষ megabyte ডেটা রয়েছে
এখন এটিকে সাইজ নামক ভ্যারিয়েবলে সংরক্ষণ করি ok আছে
এর পরেরটি বেশ গুরুত্বপূর্ণ যা হল temporary name
এটি একটু আলাদাভাবে লেখা হয় যেমন temp সংক্ষেপে tmp এবং তারপর underscore এবং name
এটি directory দেবে যাতে এটি সাময়িকভাবে ততক্ষন সঞ্চিত থাকে যতক্ষণ এটিকে পছন্দের folder পাঠানো না হয়
পৃষ্ঠাটি refresh করি
resend এ টিপলে দেখি এটি xampp এ জমা হয়ে গেছে কারণ আমি এই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি
কিন্তু apache ব্যবহার করলে php নিজে সংরক্ষণ করতে পারেন
এখানে apache have এরপর অস্থায়ী file name have
you name এলোমেলোভাবে তৈরী হয়েছে যাতে tmp এক্সটেনশন রয়েছে
কিন্তু এই মুহূর্তে এর কোনো লাভ নেই
এটিকে temp file so temp রূপে সঞ্চিত করতে পারি এটিকে short রাখতে এটিকে temp type
অবশেষে error এখন মূলত সবকিছু ঠিক হলে এটি শূন্য echo করবে
আবার copypaste এবং এটিকে error এ বদলান
এখন শূন্য পাওয়া উচিত কারণ সবকিছু সঠিকভাবে লেখা হয়েছে
এটি কখনো negative value হবে না
এটি শূন্যের বেশী হলে এর means এটি error code দিচ্ছে যার means একটি error রয়েছে
এখন বলি যে আমরা এটিকে error নামক ভ্যারিয়েবললে সংরক্ষণ করব
এখনকার জন্য এতটাই এই tutorial দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে file অস্থায়ী storage এরিয়া থেকে পছন্দের একটি নির্দিষ্ট এলাকায় in upload করে
এখন এই error ভ্যারিয়েবল ব্যবহার করব এই দেখতে যে যদি এখানে কোনো error থাকে
এখানে error থাকলে এটি echo করে error code ব্যবহার করব
না হলে এই temp নেবো এবং move uploaded file নামে বিশেষ ফাংশন ব্যবহার করে সেটি নেবো এবং এখানে web server নির্মিত uploaded directory তে সংরক্ষণ করব
এখন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবোএটি কি jpeg হ্যাঁ তাহলে jpeg image আপলোড হওয়া বা নির্দিষ্ট file সাইজ অস্বীকার করুন
পরের অংশে যোগাযোগ করুন এই tutorial অংশগ্রহনের জন্য ধন্যবাদ শুভবিদায়